তো আমি বলছি কি ভাই আহ এইটা আর বললো admission টা তোমার start হবে এপ্রিল থেকে start হবে বলছি ত

হ্যাঁ তো ওইটার জন্য CAT এর exam টা তিনমাস তিনমাসের পরই হবে ওইটা মানে exam টা দেবার পর তখন এরা admission টা start হবে তো ওই ভেবে নে মার্চ এর end ওখান দিয়ে মার্চ মার্চের মধ্যেই exam টা শেষ হয়ে যাবে CAT এর

তারপর থেকে admission টা এখান থেকে start হয়ে যাবে

হ্যাঁ তুই আমার কাছে ভেবে নে ওই তিনমাস আছে minimum

এবার তুই নিজে থেকে একবার কথা বলে নিবি আমি তো বলেছি

তুই তো refer করে দিয়েছিস এবার আমাকে

যা ওইখানে না না আমি নিজে যাবো আমি নিজে যাবো তোর free আছে নয়ত আমি একাই চলে যাবো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

আমি তো এইসব ব্যাপারে কিছু অত জানিনা আর শোন না পরফুলা গেছিলাম পরফুলাতে একটু high demand আছে মানে এখানে মানে যদি আমার চল্লিশ হাজারে সব complete হয়ে যায়

তাহলে ওখানে কম সে কম আমার ষাট ষাট হাজার টাকা পড়ে যাবে

হুম সেইটাও আছে আর attendance must ফাস্ট নেই তো ওরম কিছু attendance যদি বলে attendance তাহলে তো daily যেতেই হবে

হ্যাঁ ঠিকই আছে কি আর করা যাবে,

ওই বললাম না তিন মাস পর হবে april মাসেই হবে

আর দুদিন তার জন্যে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

ওর কাছ দিয়ে পুরো guidance টা নিয়ে নিবি কিরম কি করতে হবে ও কি ভুল করেছিল সেই জিনিসটা তুই করবিনা হ্যাঁ হ্যাঁ আমার বইগুলো নিয়ে নিবি সব তো বই তে একই থাকে হ্যাঁ একটু বেঁচেও

তুই computer করছিস তো?

তাহলে তুই একটা কাজ করতে চাস ভাই

হ্যাঁ part time যেকোনো এখন তো হ্যাঁ যেকোনো কাজ এখন দিয়েই দেয় যেকোনো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

করিস বাহ কোথায় করছিস? টাকাটা আমি নিয়েছি এই time এ আমার কম্পিউটার coarse টা হয়ে যায় আমাদের . হ্যাঁ তোদের তো শুনেছি result বেরিয়েছে না হ্যাঁ তোর তোর সব ঠিক আছে?

সেটাই হচ্ছে কথা সেটাই হচ্ছে কথা আর তোর তো writing ভালো তো তুই হালকা একটু বেঁচেও যাবি হ্যাঁ হ্যাঁ পাস তো হয়েই যাবি পাস হয়ে যাবি তোর তো এখনো পর্যন্ত supply খাসনি? ওইটা বার করতে হত হ্যাঁ হ্যাঁ সেটাই হচ্ছে কথা বলিস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 আমাদের আমার একবার যখন আমি যখন third semester এ ছিলাম তখন আমার জানি কি করেছে internal এ কুড়ি marks এর পরীক্ষা ছিল আমি বেশি কিছু লিখিনি এমনি চলে এসেছি তারপরে আমার ভয় আসছে যদি আমি practical এও পাস হয়ে যাই আর internal এ যদি আমায় fail করে দেয়

internal থেকে তো college marks দিয়ে দেয় কিছু হলে শুধু হ্যাঁ absent টা আমার নেই

theory তে আমি করেছি তো ঠিকই ছিল

ওইটা নিয়ে আমার খুব ভয় এসেছিল ভয় এসছিল কিছু যদি internal এ fail করে যাই তাহলে তো fail হয়ে যাবে theory তে যতই আনিনা আছে না খুব দুষ্টু মানে ছাড়ে না ছাড়ে না internal এ নাম্বারই দেবেনা সব কলেজকে দেখবি আঠারো নাম্বার কুড়ি নাম্বার করে দিয়েছে ওর নাম্বার দেখবি বার চোদ্দ ষোল ব্যস এতটাই এর highest ষোল ওপরে কখনো দেবেই না তোকে

আর যদি দিয়েও থাকে না এক থেকে দুই থাকা student কেই দেবে

তুই maximum student কেই দেখবি চোদ্দ ষোল বারো

সেটাই তো বলছি

number must তোর quality কি ওইটাও must প্রথমে আসবে main তো হচ্ছে না নাম্বার না তোর যদি নাম্বার না থাকে তাহলে তুই যেকোনো জায়গাতে apply করতে পারবি না না

চাকরিটা খুলে যায় দিয়ে এই চাকরিটা তুই করতে পারবি নাম্বারটা এসেছে বলে তো সেই জিনিসটা হচ্ছে নাম্বারটা নাম্বারটা তো প্রথমে হ্যাঁ তাহলে internal এ কত নাম্বার কেটেছে ভালো করে লেখ ভালো করে নাম্বার পাবি আমি তো internal এ

আমি external এ internal কত marks দিয়েছে যদি বা দেখ ভাই হ্যাঁ আমি ভাবছি তোর কথাটা ঠিক আছে

কিন্তু internal টা হালকা কোথাও না কোথাও matter করে কারণ যদি internal এ তোকে পাঁচ খানা subject আছে ছয় ছয় তিরিশ নাম্বার কম হয়ে গেল তিরিশ নাম্বার কম হল বল তুই তিরিশ নাম্বার কি কম অনেক নাম্বার তিরিশ চারটে subject এ তাহলে চব্বিশ plus কুড়ি নাম্বার কুড়ি নাম্বারের জন্য তোর দুখানা percentage বেড়ে যাবে কমে যাবে হচ্ছে একটা নাম্বারের জন্য অনেক value করে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 সেটাই হচ্ছে ঠিক আছে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 বিকালে চারটে ঠিক আছে আমি ওই timr এ free হয়ে যাবো তোকে ফোন করবো তারপর আমি class হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যেকোনো একটা

হ্যাঁ হ্যাঁ যারা যারা করে ঠিক হ্যাঁ আমি দেখি এখন তো কেউ আমাকে ফোন করেনি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

ঠিক আছে কালকে আমি তোকে ফোন করছি ঠিক আছে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

হ্যাঁ প্রশান্ত কি করছো?

দিয়ে খাওয়াদাওয়া এখনও করোনি, এই মানে করেছো নাকি?

উম এইতো আমিও করলাম, দিয়ে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 ওহ সেটাই সেটাই মানে সেদিনে কি বলোতো? সেদিন একটু মানে ব্যাস্ততার মাঝখানে ছিলাম তাই আরকি ফোনটা কাটলাম। আর কি বলোতো? সেদিন তোমার public নিয়ে তো অনেক কথা বললাম। public transport দিক থেকে, মানুষ ভালোর দিক থেকে, খারাপের দিক থেকে, একটু আধটু তোমার গুগল দিয়ে দেখলাম, তো অনেকটা ভালো ভালো জিনিস পেলাম আমি। তাই ভাবলাম যে, তোমার সঙ্গে আরেকবার share করি আর তুমি তো ভালো বোঝো। তো সেই দিক থেকে তাই ভাবলাম তোমার সঙ্গে আর একটু share করবো। তো বলো এখন বলো কেমন আছো তুমি? এখন কেমন আছি বলতে গেলে, আমি আমি খুব খারাপ আছি বুঝলা? কারণ আহ সেই বলছিলাম না? যে, আমাদের এই Public transport নিয়ে একটু problem হচ্ছিলো বা হচ্ছে এখন। আহ তো আমার একটা জানোতো আমার একটা trial miss চলে গেলো জানো? খুব মানে কষ্টের মধ্যে আছি বা দুঃখ লাগছে। মানে ফুটবল trial. কেন গো? কিসের trial miss করলে তুমি আবার?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 এ তো কি করবো? তোমার এখানে তোমার আমাদের বাড়ি থেকে বেরোলাম, মানে ওখানে পৌঁছতে হবে তোমার দশটার সময়, ঠিকাছে? এ তো এবার এখানে বাসস্ট্যান্ডে আমাদের বললো যে, তোমার এ নটার সময় বাস আছে। তো এবার ওখানে গেলাম।

সেটাই সেটাই তো আমি ধরো যেগুলো দেখছিলাম, তো তোমার যেমন বলছো তোমার গ্রামের ক্ষেত্রে তো সেদিকটা তে একটু problem হচ্ছে। একটা কি জিনিস বলতো? আমি সেগুলো নিয়ে একটু মানে দেখছিলাম তোমার video টিডিও গুলো। তো সেগুলোর দিক থেকে আমি বুঝলাম যত টুকু,

সেটা আরকি চালু এখনো পর্যন্ত ঠিকভাবে মনে হয় যতসম্ভব হয়নি। তো সেদিকটা দেখলাম, তো সেদিকটা ভালো করেছে। তো বাইরের দেশে কিন্তু এই জিনিসগুলো চালু হয়ে গেছে এবং কি তাদের ক্ষেত্রে অনেকটা তাদের সাধারণ মানুষের ক্ষেত্রে সেদিক থেকে অনেকটাই সুবিধেজনক হয়ে গেছে, বুঝলে?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

হাওড়া তে তোমার হয়ে গেছে সেটা কিন্তু মানে তোমার চালু হয়নি, বুঝলে? হাওড়া মানে কলকাতার side টা তে। ও সেটা এখনো চালু হয়নি তাহলে? মানে তবুও একটু উন্নত উন্নতি মানে হচ্ছে আরকি, বুঝলা? তোমার সেটা হয়ে গেছে। এবার ধরো যে যেমন তোমার হায়দ্রাবাদে তোমার একটা মানে সাধারণ মানুষের জন্য ভালো দেখলাম। তো তোমার

দেখে আমাকে যে সাধারণ মানুষের জন্য হয়ে গেছে। হম সেটাই সেটাই একদম। আর আমাদের কি বলতো? আমাদের গ্রামে একটা খুব ভালো নিয়ম করেছে জানো? যেটা বলছিলাম আমরা, আহ মানে কি বলতো? যে বলছিলাম না? যে একটা টোটোস্ট্যান্ড করা দরকার। উম তো আমাদের এখানে একটা করেছে বুঝলা? এ তো আমাদের গ্রাম থেকে আমাদের গ্রাম বলতে গেলে আমাদের যে আমাদের side এ মানে আমাদের গ্রাম থেকে একটু side এ গিয়ে তোমার একটা দলিগ্রাম বলে একটা গ্রাম আছে, ঠিকাছে? side এ বলতে গেলে ধরো ওটাই মানে একদম বাস মানে ই করেছে টোটোস্ট্যান্ড করেছে। তো ওখান থেকে একদম সকাল সাতটা মানে কি বলতো? ওই তোমার ওখানে ওই under এ তোমার ওই দশ থেকে কুড়িটা টোটা রেখেছে। ওখান থেকে একদম ছাড়বে। এটা শুনে খুব ভালো হলাম মানে আমাদের আমাদের এই দলিগ্রাম তো একদম রামপুরহাট বাসস্ট্যান্ড এটা শুনে খুব খুশি হলাম, বুঝলা? ওহ তো সেটা যাইহোক ভালো করেছে। একটা জিনিস দেখলাম তোমার কি বলতো? যেটা আমাকে ভালো লাগলো আহ মানে সেটা হয়েছিল হ্যাঁ? আমাদের ভারতেই। তোমার আহ বাস থেকে বাসে এসে মানে একটা মানুষের গল্প আছে তোমার, তোমার বাসে যাবে হ্যাঁ? বাস থেকে সে আরেকটা ট্রেন ধরবে তো সে এদিকে মানে আমাদের এটা দেশের বাইরে সেখানে time টা অনেক ভালো। তো অনেকজায়গায় তো থাকে এরকম না যে আমাদের বাস এ যেতে হয়। বাস থেকে সে তো ট্রেন ট্রেনের গন্তব্যস্থলে পৌঁছতে হয়। তারপরে আরেকটা জায়গা যাবো ট্রেনে পৌঁছতে হয়, তো সেইদিক থেকে দেখলাম যে, সেই দিকে কিন্তু অনেক ভালো মানে সময়ের ক্ষেত্রে বাসটাও ছেড়েছে বাসের সঙ্গে সঙ্গে সে ট্রেনটাও পেয়ে গেছে। তার গন্তব্যস্থলে time মতো পৌঁছে গেছে। তো অনেক নাম করছিলো সেই দেশটার। সেটাই সেটাই একদম ঠিকই বলেছো। এটা খুব ভালো যেমন ধরো আমাদের বললাম আমাদের গ্রামে। তোমার ধরো এখন থেকে আহ আমাদের এই দলিগ্রাম থেকে একদম বাসস্ট্যান্ড এ করেছে তো? ওখানে এবার কি? মানে এবার শুনলাম এটাও শুনেছি যে, আমাদের রামপুরহাটে নাকি এটা মানে করছে আরকি। বা হবে মানে কি বলতো? একদম এখন থেকে টোটো ছাড়বে ওটা দিয়ে যেয়ে মানে যে যেখানে যাবে আরকি তার ওখানে মানে ধরা হবে আরকি। সেটা বলছে বাস মানে বাসের যে বাস department এ যে আছে ওরা বলছে যে, একটা time আমরাও ঠিক করেছি বা এইরকম একটা চলছে পরিস্থিতি, বুঝলা? মানে সব চেষ্টা করছে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

বা তোমার বাস stop. আবার দেখোনা তুমি এটাই দেখো যে, সাধারণ মানুষের জন্য যে মানে বাসস্ট্যান্ড বাসচালকেরা বাসটা চালাবে সময় মতো পৌঁছবে। তো সেটার একটা problem কি বলতো? যে রাস্তা ঘাট গুলো দেখো এতটা খারাপ হয়েগেছে বা এতটা বিশ্রী হয়ে গেছে

সেটাই সেটাই একদম ঠিকই বলেছো। এইতো মানে কি বলোতো? এই যে তোমাকে বললাম না? যে একটা জিনিস আসছে সেটাকে তোমরা খেয়ে নিচ্ছো মানে নিচে আসতে দেয় না তো সেরকম। এইতো আমাদের যে রাস্তাটা আছে ওটা তোমার কিন্তু প্রায় check করছিলো ঠিকাছে? আহ তো করতে করতে রাস্তাটা আবার off করে off করে দিলো জানতো? মানে আমাদের তোমার এই রামপুরহাট to দলিগ্রাম মানে ঠিক করছিলো তো? আহ দিয়ে তোমার কিছু রাস্তা ঠিক করেছে। দিয়ে আবার off রেখে দিলো। মানে others তোমার যেগুলো রাস্তা আছে তোমার side এ, তোমার ধরো আমাদের এটা main road তো? highway এ তো আরো যে side এ মানে ছোট ছোট রাস্তাগুলো আছে সেগুলো সব ঠিক করছে। তো দেখছি ওই highway টাই ঠিক হয় না। মানে কিছু কিছু ঠিক করেছে আবার দেখছি আবার off এখন মানে চালুই করেনি আবার, বুঝলে?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 যে যদি এখন তোমার licence টাও নিতে যাও না? সরকারের থেকে এমন একটা জিনিস হয়ে গেছে। তাদের কে তো আর সেইভাবে check করার জন্য না। কদিন আগে তোমার একটা জিনিস শুনছিলাম বা দেখছিলাম যে, তোমার আহ সেই জিনিসটার দিক থেকে সাধারণ মানুষ যদি licence বানানোর জন্য যাচ্ছে তো একটা বাইকের বোলো বা একটা চার চাকার বোলো। তো licence বানাতে যাচ্ছে তো সেভাবে তাদেরকে test করা হচ্ছিলো না। তার কারণে দেখবে অনেক রকম দুর্ঘটনা সম্মুখীন হচ্ছিলো এখন কিন্তু সে দিকটা ঠিক হয়ে গেছে। তো দুর্ঘটনার সম্মুখীন হচ্ছিলো অনেক সাধারণ মানুষ, তাই না? একদম একদম ঠিকই বলেছো। এবার হয়তো সে আহ এবার হয়ত আমি কোথায় বলছি ধরো হয়তো আমাকে ঠিক মতো মানে কি বলবো? ধরো আমাকে ঠিক মতো ধরো ঠিক মতন মানে ই করলো না। মানে কি বলতো? সবকিছু শেখাও হলো না। এবার ধরো হয়তো আমি হুট্ করে একটা বাস চালাচ্ছি, তো কি হবে বোলো? সেরকম একটা ব্যাপার আছে। তো এখন হ্যাঁ ঠিকই বলেছো এটা শুনেছি আমি, এ তো এখন ধরো অতটা ইয়ে নেই বুঝলে তো? অতটা দুর্ঘটনা হয় ঘটে না। মানে সবকিছু এখন ঠিক ভাবেই করছে আরকি। মানে driving licence এর দিক থেকে বুঝলে? এখন সব check করে চলছে।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 হম সেটাই একদম ঠিক বলেছো। তা সত্যি মানে কি বলবো? আমি খুব মানে আছি বুঝলা? মানে খুব দুঃখ লাগছে বুঝলে? যে আমি তো যেতে পারলাম না ঐটা তে এই ট্রামের জন্যে তা সেদিকে অত ভেরোনা, কারণ পরবর্তীতে ভালোভাবে যদি কিছু না হয়তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে, কিছু কিছু জিনিস আহ মানে অন্যের হাতেও ছেড়ে দিতে হয়। তো সেদিক থেকে তুমিও ছেড়ে দাও। বা যে জিনিসগুলো ধরো হয়নি তো পরবর্তীকালে তোমার better কিছু wait করছে এরকম একটা কিছু, বুঝলা? একদম একদম যেটা বললে না যে, যেটা এ যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। তো ঠিকই বলেছো ওটা ঠিকই বলেছো। যে হয়তো আমার জন্যে আরো একটা কিছু ভালো মানে হতে চলেছে আরকি সেরকমই। হ্যাঁ হ্যাঁ সেটাই একদম একদম। তো সেটা কিছু কিছু জিনিস মানে ছেড়ে দাও অন্যের হাতে। সবকিছু নিজের হাতে নিয়ে প্রমান করাটা ভালো নয়। এ দিয়ে এখন তোমার পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ তোমার বেশ মোটামুটি ভালোই চলছে এখন। তোমার কেমন চলছে? হম আমারও বেশ চলছে মোটামুটি। মোটামুটি বলতে গেলে বেশ ভালোই চলছে পড়াশোনা। পড়াশোনার দিক থেকে তোমার এই যে খেলার দিক, খেলা মানে খেলাটাও মানে চালা~ চালাচ্ছি। সেটাই সেটাই এখন দেখো আহ ভালোভাবে life টা কে গরে তুলতে হবে, যেকোনো দিক থেকে বোলো। যেকোনো জিনিসের দিক থেকে বোলো, তাইনা? দিয়ে বোলো। দিয়ে সেটাই বলছি যে এখনকার life টা কে ভালোভাবে ধরো তৈরী করতে হবে। সাধারণ মানুষের জন্য কিছু করতে হবে। অনেক মানুষ বেকারত্বে আছে সে দিক থেকেও ভালোভাবে তাদের কে চালাতে হবে।